এখানে সেল -ও চলে । বিভিন্ন ধরণের মানুষ এখানে যায় মনের পছন্দের জামাকাপড় কিনতে পারে।

এটা হলো একটা টুর টুর -এর জায়গা ইকো পার্ক । যেখানে সমস্ত ধরনের সবাই যায় বলতে গেলে।

এটা হলো একটা বইয়ের দোকান। যেখানে সব রকমের সব ক্লাস -এর --

পূরণ করা যায়। আশা পূরণ করা যায়।

খুব উৎসাহী উৎসব এদিনটি পালন করা হয় এগুলো ফাটিয়ে।

এটি হলো একটি অনুষ্ঠান বাড়ি যেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে।

টেস কাউকে দিলেই। এখানে ভালো সুন্দর সুন্দর গিফট পাওয়া যা--